এটা একটা অনুষ্ঠান বাড়ি । অনুষ্ঠানের মধ্যে ফাংশন হচ্ছে আহ আরেকটা মঞ্চের ওপর লোক দাঁড়িয়ে আছে তার সামনে অনেক--

তার নিচে সুপারি গাছ অনেক বিল্ডিং । সুপারি গাছের সাইড এ উম একটা দেওয়ালের মতন সুপারি গাছের সাইড এ মাঠ এর সবুজ মাঠ তার সামনে অনেক বড়।

আমি একটা বিল্ডিং উম হচ্ছে দেখতে পাচ্ছি বিল্ডিং -এর মধ্যে কিছু ইট পাথর আছে।

আর একটা সুন্দর ঘর দেখতে পাচ্ছি। তার সামনে বই খাতা সাজানো রয়েছে একটা ফুলদানি ছোট রয়েছে টেবিল -এর ওপর।

তার সাইড -এ শাটার দেওয়া আছে দোকানে--

আমি একটা সুন্দর ওয়াল দেখতে পাচ্ছি। ঘরের মধ্যে অ্যা অনেক লাইটিং সাইড -এ একটা গণেশ ঠাকুরের ছবি উম উম অনেক লোক সাজাচ্ছে ঘর টা আর কয়েকটা লোক অনেক চেয়ার রয়েছে সেখানে বসে আছে।

একটা-আ অনেক বড় রাস্তা। রাস্তার পাশে অনেকগুলি বড় বড় বাড়ি রয়েছে রাস্তার মধ্যে ঊম দুটো গাড়ি চলছে একটা ট্যাক্সি একটা সাদা রংয়ের সাইড -এ দুটো লোক হেটে যাচ্ছ--

এই লিচু গুলো এখনের বিক্রি হবে। নীল রঙের পাত্রর উপর রাখা আছে তার ওপরে একটা থালা তার সাইড -এ পেপার উম তার সামনে মুরগি--

একটা অনেক ভাঙাচোরা গ্যারেজ গ্যারেজ এ অনেক ভাঙাচোরা গাড়ি রয়েছে তার মধ্যে সামনে দেখতে--

দেখতে পাচ্ছি একটা চার চাকা গাড়ি। গাড়ির চাকায় রং লেগে আছে আর গাড়ির উম আয়নায় পেপার লাগানো আছে।

আর মাঠের মধ্যে একটা জলাশয় দেখতে পাচ্ছি ।